ট্রেনের সাইড দিয়ে একটা ওভার ব্রিজও আছে।

নীচে টাইলস ঠাইলস দেহওয়াও আসে।

একদম বামদিকে একটা লাল টুলও আসে।

যেটা দিনের বেলা নেওয়া হইসে উপরের আকাশটা খুবই ক্লিয়ার আইতাসে।

খাওয়ার টাওয়ার জিনিস জিনিসও আছে।

আর জেরক্সের যে সাইনবোর্ডটা এটা একদম ইয়োলো কালার দিয়ে বানায় রয়েছে আর ইংলিশ দিয়ে লেখা আসে ।

কোনো একটা ফাংশন চলতাসে এখানে।

তো বিল্ডিংটারে একদম ডেকোরেট করে রাখছে স্কিন টিন দিয়া।

এটা একটা টাউনের মেইন রোডের সোবি ।

একটা রাতের বেলা নেওয়া একটা স্টেডিয়ামের ছবি।

এগুলির মধ্যে লেখা আছে যে ডে--

জেহানে অনেকগুলি মাস পইড়া রইসে।

এটা একটা দিনেরবেলা নেওয়া ছবি গ্রামের ছবি।

একটা জেরক্স মেশিনের দোকান।

সাইডে ওই যে এ ফোর সাইজ পেপা পেপারের একটা প্যাকেটও পইড়ে রইসে।

এটা একটা রাতের বেলার ছবি যেটা দেইখে বুঝা যাইতেসে যে এইটা রাতের বেলা নেওয়া হইসে।

একটা বিল্ডিং দেখা যাইতাছে বিল্ডিংয়ের মধ্যে অনেকগুলি টুনি লাইটও লাগায়া রয়েছে।

ভিতরে লাইট জ্বলতেসে আর মন্দিরটার কালার একটু--

নিসের মধ্যে ওর একটা ফ্লোর আছে ফ্লোরটা একদম চেজবোর্ডের মতন কালার ।

কাভার আপ করে একদম গোল্ডেন কালার ।

এটা একটা ব্যাডের সবি দেখা যাইতেছে একটা রুমের ভিতর একটা ব্যাড ছোট মোটো একটা একজনের লাইগা ব্যাড ।

বিজা বিজা ভাব মানে বিষ্টি বিষ্টি হইসে একই জাগাতে।

একটু বিষ্টি বিষ্টিও ভাব আসিল এহানে একটু আগে যেমন নিচের দিকে অনেক জলও পড়া আছে।